এটি একটি শিব মন্দিরের ছবি যেটি অনে অনেক পুরনো তার দুদিক দিয়ে ওঠার জন্য সিঁড়ি রয়েছে -এ।

এবং কিছু আ উম আ বিক্রে কিছু বিক্রেতা যারা ফুটপাতে বসে বিক্রি করছে তার সেরকমও দেখা যা--

এটি একটি আ-আ গির্জার ছবি। যার চারপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে। সুন্দর-সবুজে ঘেরা এই গির্জা -টি এবং ওপরে খোলা আকাশও দেখা যাচ্ছে।

এটা একটা জিম ইঞ্জিটিউটের ছবি যেখানে দেখা যাচ্ছে যে একজন ভদ্র লোক আহ জিম করছেন এবং দু তার চারপাশে অনেক জিম এর আহ ইন্সট্রুমেন্ট পড়ে রয়েছে।

দূরে একটি ছেলে মেয়েও আ দাঁড়িয়ে রয়েছে এবং একজন ভদ্রলোক এখানে মেরামতি করার গাড়ি মেরামতির জন্য বসে রয়েছেন।

এবং সিগন্যালটি বন্দ হওয়া অবস্থায় রয়েছে।